এই ফটো -টা দেখে নিয়ে আমাকে লাগছে কি যে এটা কোনো কলেজের বাহিরে --

থাকে নিয়ে গেছে একটা ফটো বটে এখানে | এখানে ফটো -টাতে দেখা যাচ্ছে কি যে অনেক সাইকেল আর গাড়ি মটর সাইকেল দাহরা আছে এখানে | স্ট্যান্ড করা আছে আর --

দেখতে পাবেন বড় ডিবা রাখা আছে তারপরে ছোট ডিবা তারপরে ছোট ডিবা রাখা আছে।

আপনারা দেখতে পাবেন ঘর টা কত ভালো আছে | একদম ঘরটাতে ঘরের বাহারটাতে একদম ছোট ছোট পের পদা লাগা আছে | আর একটা ঘেরা করা আছে আর ওপরে গাছটা লাগা আছে | আর ওপরে লেখা আছে হোয়েন --

এই ফটো -টা দেখে নিয়ে আমাকে লাগছে কি যে এটা কোনো ধার্মিক স্থল বটে |এখানে--

সেখানে পোরা আছে | ইহা --

আর এখানে ডাক্তার টা বড় থেকে একদম সীসা নিয়ে একদম ফুল করে নিয়েছে | আর এখানে একটা লোক দাঁড়া আছে |।